সম্ভবত এরা যেহেতু ক্রিসমাস হ্যাট পরে আছে তাই এরা ক্রিসমাস উপলক্ষে কোনো ডান্স পারফরমেন্স করছে।

হোয়াইট বোর্ড -এ একজন শিক্ষক কিছু একটা বোঝাচ্ছে এবং বেঞ্চেস -এ বসে ছাত্ররা সেই জিনিসটা বুঝচ্ছে।

এবং এন্ট্রেন্স -টাকে খুব সুন্দর করে রঙিন কাপড় দিয়ে আলোয় দিয়ে সাজানো হয়েছে। যাতে আমন্ত্রিত ব্যাক্তিদের দৃষ্টি আকর্ষণ হয়ে থাকে।

যেখানে ছাত্রছাত্রীরা বসতে পারে এবং শিক্ষক বা শিক্ষিকা তাদের ক্লাস নিতে পারে।

সম্ভবত প্রফেশনাল হেয়ার সেলন -এ হেয়ার স্টাইলার্স -রা এরমভাবে কাজ করে থাকে।

একটা সিনেমা হল -এর দৃশ্য। এখানে দেখানো হচ্ছে। যেখানে একসাথে অনেকগুলো লাল চেয়ার রাখা। মানুষেরা একসাথে বসে সিনেমা দেখতে পারবে।

মেকানিক -রা সেই সমস্যা দেখে সেগুলো ঠিক করে গাড়িটিকে আবার নরমাল করে দেয়।

মানুষেরা এসে নিজেদের পছন্দ মতো ডিসাইন এবং প্রাইস -এ কিনে নিয়ে যেতে পারে ।

এটি একটি ভলভো বাস . সাধারণত যে কোনো যন্ত্র জাতীয় জিনিসকে বিশ্বকর্মা পুজোর দিন সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় বা যদি বাস -গুলো বরযাত্রী বা কন্যাযাত্রীরা যায় তখন সাজানো হয়। সেরকমই এই বাস -টিকে সাজানো হয়েছে কোনো একটা কারণে।

বাস -টি লাক্সরিয়াস সিট্ -গুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটি -র।

সাজাগুজির কাজে কাউকে উপহার দেওয়ার কাজে বিভিন্ন কাজে গোলাপ ফুল হচ্ছে শ্রেয়। যেকোনো অনুষ্ঠানের শোভা বাড়িয়ে দেয়।

সম্ভবত এটা কোনো ফাঙ্কশন -এর থিম বা দুর্গাপুজোর থিম হতে পারে। যেখানে এরকম ধরণের সেট আপ করানো হয়েছে।

এখানে একটা নাপিত বা বার্বার একটা লোকের দাড়ি শেভ করে দিচ্ছে এবং এটি হচ্ছে ছেলেদের সেলন এখানে ছেলেরা এসে নিজেদের প্রত্যাশিত হেয়ার স্টাইল কাঁটাতে পারে কিংবা দাড়ি কাটাতে পারে।

কারণ মাটি খুঁড়ে তারপরে ভিত অনেক নীচ দিয়ে গাঁথা হয় যাতে বাড়িটা শক্ত পোক্ত হয়ে থাকে।

এখানে জিম -এ একাধিক ইকিউপমেন্টস -এর মাধ্যমেও ওয়েট লুস করা যায়।

সাধারণত স্কুল -এ প্রাইমারি স্কুল বা কলেজ -এ এইধরণের ব্যাবস্থা দেখা যায়।

এবং তার সাথে দেখা যাচ্ছে এখানে একটি পার্কিং লট -ও রাখা।